একটা ভাঙ্গা পুরোনো বড়ো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে ।

রোড দেখতে পাওয়া যাচ্ছেরোড -টার ডান দিকে একটা কালো পলিথিনের ঘর দেখতে পাওয়া যাচ্ছে রোড - এ অনেক মানুষ --।

ডানদিকে রোড রোড এ গাড়ি চলছে তার পাশে গাছ আড়ে হয়ে আছে।

দূরে অনেকগুলো ঘর দেখতে পাওয়া যাচ্ছে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছ--